এই বিভিন্ন রকমের গাছ সুন্দর পরিবেশ। পরিবেশটা এখানে পিকনিক করার মতন সুন্দর দেখে মনে হচ্ছে-এ।

তারপরে ক্রিশ্চান দের মানে কোনো অনুষ্ঠান হবে যেখানে হ্যাঁ ক্রিশ্চান দেরই অনুষ্ঠান।

গঁ বাড়িটাতে দু-টো গেটের সামনে দুটো হ্যান্ডেল লাইট ও জ্বলছে জ্বল-ছে।

করেছে টাইলস দিয়ে পুরো বিল্ডিং -টা বাঁধানো বোঝা যাচ্ছে -এ।

উম একটি-ই ঘর ঝারা ঝাড়ুও রয়েছে।

রেলিং -এর মধ্যে গোলগোল জিনিস দেওয়া আচ্ছে যেখানে বাচ্চারা একে অপর পিছন পিছন পরপর এসে এগুনোর মধ্যে পা দিচ্ছে দশ বারো জন বাচ্চা রয়েছে একটি বাচ্চা আগে আছে-এ।

দুটো অম ব অম গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন অটো গুলো দাঁড়িয়ে আছে এদিকে একটি বাস যাচ্ছে ওইপাশে যা--

শিশু ও মাতৃ কল্যাণ প্রকল্প পি.টি.আই. এটি গভারমেন্ট -এ জায়গা যেখানে বাচ্চাদের বা ব বিভিন্ন রোগের ডেঙ্গু বা আহ ডেঙ্গু বিভিন্ন সে--

একটা দুর্গাপূজার অনুষ্ঠান আছে শিব দুর্গা কার্তিক গণেশ সমস্ত দেব দেবীরাই রয়েছে এখানে ঠাকুর দেখতে এসেছি বহু অসংখ্য লোক আহ কেউ কেউ দেবীর সামনে গিয়েছে আর কেউ কেউ ওপাশে --